কিন্তু বিশ্বাস করুন কোন দিক দিয়েই একটা জাতের সবাই এক আজকে আমি কিছু কিছু এমন নাম এমন ব্যক্তিত্বর কথাও বলতে চাই যারা বাঙালি জাতিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন যদি তাদের ব্যবসায়িক ইতিহাস নাড়াঘাটা যায় সেই দিক দিয়ে তাতে আমাদের কিন্তু গৌরবান্বিত হওয়াটাই সত্যিই সাজে আমি যদি একদম প্রথম একজন বড় উদ্যোক্তার নাম নেই বাঙালি হিসেবে সবার খুবই পরিচিত বরং তাদের তার ছেলে বা ছেলেদের নামে বেশি পরিচিত তিনি ভারতবর্ষের তখনকার দিনে সবচেয়ে জমিদার যদি বলা হয়

হাতে হয়তো প্রায় সেই সময়ের কথা যদি বলা যায় পরবর্তীকালে বাঙালি হিসেবে সবচাইতে বড় achievement ব্যবসায় তিনি হচ্ছেন মানে এর বাইরে আমার আর কোন নাম সত্যিই জানা নেই আমি জানি না আপনারা কতটা জানেন এই বিষয়ে আপনারা নিশ্চয়ই বোস company টার নাম নিশ্চয়ই দেখেছেন বোসের speaker headset fromUSAnorth নামটা শুনেই একটু হয়তো নামটা রেখেছে নামটা খুব ভালো লেগেছে বলে রেখেছে বা কোন বিদেশি দেরও হয়তো surname বোস হতে পারে সেই কারণে হয়তো সেখান থেকে নামটা সত্যিই একজন বাঙালি যার বাংলায় পদবীটা লেখা হয় বসু তিনি একমাত্র billionaire বাঙ্গালীদের মধ্যে যিনি দুইহাজার এগারো সালে এমন একজন উদাহরণ যে দেখিয়ে দিয়েছেন বাঙালি রাও ব্যবসা করতে জানে আপনারাও ভাবুন এই বিষয়ে আমি জানি যাত্রীগণ ওই দিন সন্ধ্যা হলে ফ্রাঙ্কফুর্ট পল্লীতে উপনীত হইল। সশ্রদ্ধ ভারতীয়গণ শ্রীযুক্ত গান্ধীর জন্য পৃথক বাসস্থান ও সুচারু আহার্য আয়োজন করিয়াছেন। কর্মবীর গান্ধী সে সমাদর বিনীতভাবে প্রজ্ঞাপন করিয়া~ প্রত্যাখ্যান করিয়া কহিলেন, আমার শত শত সহচর যে ভূমি শয্যায় ও যে সামান্য আহারে সন্তুষ্ট। আমিও আহা তাহাতে পরিতৃপ্ত থাকিব। মহাপ্রাণ গান্ধীর এই মহান ত্যাগ, নিষ্ঠা ও কঠোর আত্মসংযম প্রত্যক্ষ করিয়া তাহার সহযাত্রী দলের হৃদয় তটীনির শ্রদ্ধা ও কৃতজ্ঞতার গৌরবে ফুলে ফুলে ভরিয়া উঠিল। ইউনিয়ন গভর্নমেন্ট আবার একটি ভুল চাল চালিলেন। মৈত সম্রাট হিরণ্যকশিপু বালক প্রহলাদের মুখে হরিনাম বন্ধ করিবার জন্য যে অবিমষ~ অবিমৃষ্যকারিতার পরিচয়~ পরিচয় দিয়াছিলেন। ইউনিয়ন কর্তৃপক্ষ এবার সেই পথ ধরিলেন। তাহারা শ্রীযুক্ত গান্ধীকে গ্রেফতার করিবার জন্য ওয়ারেন্ট মজুর করিলেন~ মঞ্জুর করিলেন। তাহাদের ধারণা শ্রীযুক্ত গান্ধীকে কবলিত করিতে পারিলেই যাত্রীদল লক্ষভ্রষ্ট হইয়া পড়িবে। ফলে সকল হাঙ্গামা মিটিবে। শ্রীযুক্ত গান্ধী ফ্রাঙ্কফুর্টে সরকারি ওয়ারেন্টবাহীগণের নিকট আত্মসমর্পণ করিয়া কর্তৃপক্ষের অনুরোধে নিজের কয়েকজন সহচরকে তাহারই বিরুদ্ধে সাক্ষী দেবার জন্য নির্দেশ করিলেন। নচেৎ তাহাকে অপরাধী প্রমাণ করাও নিতান্ত সহজ নহে।

অনুচরগণ park কোনো বিপদে পড়ে অথবা অবৈধ হাঙ্গামা বাড়াইয়া বসে এ আশঙ্কায় শ্রীযুক্ত গান্ধী আদালতে জামিন প্রার্থনা করিলেন এবং ইউনিয়ন গভর্নমেন্টের

সংবাদ এবং তাদের নিরুপদ্র প্রতিরোধ আন্দোলনের মূল উদ্যোগীকে গভর্নমন্ট কফ অবশেষে কেন গ্রেফতার করিয়াছেন বুঝিতেছি। কিন্তু আমি ইহা না বলিয়া থাকিতে পারিতেছি না যে মুহূর্তে আমাকে গ্রেফতার করা হইয়াছে তাহা মনুষ্ত্যের চক্ষে নিতান্ত গর্হিত। গভর্নমেন্ট সম্ভবত জানেন যে চারটি দলের মধ্যে একশ বাইশটি রমনী ও পঞ্চাশটি দুগ্ধপোষ্য শিশু রহিয়াছে। তাহারা প্রায় অনাহারে বৃক্ষতলা আশ্রয় করিয়া স্বেচ্ছায় পথ অতিক্রম করিতেছে। এ সময় তাহাদের ভিতর হইতে আমাকে ছিনাইয়া লওয়া কোনো মতেই ন্যায়সঙ্গত নহে। গত রাত্রে গ্রেফতার হইয়া আমি তাহাদিগকে কোনো কথা জানাইয়াও আসিতে পারি নাই। তাহারা হয়ত প্রধান্য হইতে পারে অতএব আমাকে তাহার সহিত যাইতে দেওয়া হউক। অথবা গভর্নমেন্ট তাহাদিগকে ট্রেনে করিয়া চলকচায় কৃষিক্ষেত্রে পাঠাইয়া দিন এবং তাহাদের খাদ্যের সুব্যবস্থা করুন। আশা করি গভর্নমেন্ট পুনঃ বিবেচনার ফলে চারটি দলের বিশ্বাসভাজন ব্যক্তিকে অপসারিত না করিতে অথবা তাহাদের জন্য কোনো রূপ সরকারি ব্যবস্থা করিতে অগ্রসর হইবেন। ইহার পর যাত্রীদলের কোনো যদি কোনো বিপদাপদ ঘটে, তাহাদের মধ্যে যদি কেহ প্রাণ ত্যাগ করে বিশেষত শিশু ও রমনী ভিতর কাহারো জীবনহানি হয় তাহা হইলে গভর্নমেন্ট দায়ী হইবে।

আসিয়া মিশিলেন। এই সময়ের মধ্যে যাত্রীদল পারডিবার্গ পল্লীতে পৌঁছিয়াছিল। অতিরিক্ত ভ্রমণবশত তাহাদের মধ্যে কাহারো কাহারো পদতলে দারুণ ক্ষত দেখা গিয়াছিল। শ্রীযুক্ত গান্ধী শিশু ও মহিলাগণকে কয়েকজন ছোটখাটো পুরুষের তত্বাবধানে এই গ্রামে রাখিয়া আবার পূর্ণোদ্যমে অভিযান আরম্ভ করিলেন। আটই নভেম্বর প্রাতে তাহারা তেন্ডাই টন শহরে পৌঁছেছিলেন। এখানে কোনো কোনো খনির ম্যানেজার পুলিশের সাহায্যে কয়েকজন ধর্মঘটকারী শ্রমিককে গ্রেফতার করিয়া ট্রেনে নেটালে চালান দিলেন। শ্রীযুক্ত গান্ধীও এ যাত্রায় বাদ পড়িলেন না। তাহাকে পূর্বোক্ত অপরাধে পুনরায় গ্রেফতার করিয়া স্থানীয় আদালতে হাজির করা হইল। তিনি এইবারও জামিনের প্রার্থনা জানাইলেন। অন্যদিকে ভারতীয় যাত্রীদল তাহাদের গুরুকল্প নেতাকে সঙ্গে না লইয়া কিছুতেই আদালত গৃহ ত্যাগ করিবে না বলিয়া জেদ প্রকাশ করিতে লাগিল। বিচারক শ্রীযুক্ত গান্ধীকে জামিনে খালাস দিলেন। ভারতীয় যাত্রীদল উচ্চ জয়ধ্বনি সহকারে তৎক্ষণাৎ গন্তব্য পথে অগ্রসর হইল। এদিকে মিস্টার কোলাক দক্ষিণ আফ্রিকার সংবাদ ভারতে প্রচার করিবার জন্য অতি শীঘ্র রওনা হইবেন বলিয়া নয়ই নভেম্বর শ্রীযুক্ত গান্ধীর সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। যাত্রার পূর্বে পরামর্শ স্থির করাই সাক্ষাতের উদ্দেশ্য। তান্ডাইটন হইতে কয়েক মাইল দূরবর্তী স্লিকওয়াক নামক স্থানে

তাহাদের দিকে দ্রুতবেগে আসিতেছে। তখনও ব্ল্যান তাহার কুঠিতে, প্রায় এক ঘণ্টা লাগিবার সম্ভবনা। গাড়ির পশ্চাৎ পশ্চাৎ দুইজন পুলিশ কর্মচারী ও সর্বশেষে প্রধান imigration officer মিস্টার শামনে দেখা দিলেন। মিস্টার শামনে নেটালের চুক্তিপত্র শ্রমিক আইন অনুসারে প্রদত্ত ওয়ারেন্ট বলে শ্রীযুক্ত গান্ধীকে গ্রেফতার করিলেন। পুরুষসিংহ গান্ধী এজন্য অপ্রস্তুত ছিলেন না। সরকারি গাড়িখানি তাহাকে লইয়া অন্তর্হিত হইল। মিস্টার কোলাক যাত্রীদলের নেতৃত্ব গ্রহণ করিলেন। সন্ধ্যার সময় যাত্রীদল রেলিংস্টাডে পৌঁছিল। তখন আকাশ বেশ পরিস্কার। পল্লীর একপ্রান্ত হইতে অন্যপ্রান্ত পর্যন্ত রাজপথের উভয় পার্শ্বে তাহারা যৎসামান্য উনান জ্বালিয়া রন্ধনাদি কার্যে যাত্রিত হইল। তাহ আধার পল্লী যেন শংসা সহস্র চক্ষূ বিস্তার করিয়া আগন্তুকগণের উদ্দেশ্যে বিপুল বিস্ময় প্রকাশ করিল। কিন্তু বেশিক্ষণ

বালপুর তেরো মাইল। যাত্রীদল বেলা নয়টার সময় শেষোক্ত স্থানে পৌঁছিল। এখানে আসিয়া মিস্টার কোলাক দেখিলেন যে, তিনখানি special ট্রেন

নেটালে লইয়া যাইবার জন্য ট্রেন তিনখানি পাঠাইয়াছেন। তাহারা তথায়~ তথায় পৌঁছিলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হইবে। মিস্টার পোলক আরামে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমাদের উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে। আপনারা আমাকেও গ্রেফতার করুন। তবে এই সময় গভর্নমেন্ট শ্রীযুক্ত গান্ধীকে যাত্রীদলের ভিতর হইতে সরাইয়া লওয়ায় তাহাদিগকে আমার মতাবলম্বী করা সহজসাধ্য হইবে না। কারণ তাহাদের মধ্যে অনেকের নিকট আমি সম্পূর্ণ অপরিচিত। প্রত্যুত্তরে মিস্টার সামনেল জানাইলেন যে

সংবাদ পাইয়া যাত্রীদলকে শান্তভাবে আত্মসমর্পণ করিবার জন্য উপদেশ প্রেরণ করিলেন। এই সময় একটু গোলমাল বাধিবার উপক্রম হইয়াছিল। যাত্রীগণের মধ্যে কয়েকজন প্রধান ব্যক্তি প্রকৃত উদ্দেশ্য ভুলিয়া জোহানেবার্গে যাইবার জন্য জেদ করিল।

দণ্ডায়মান। যাত্রীদল তাহাদের প্রদত্ত বাধা না শুনিলেই হয়ত রক্তপাত হইবে। নিরুপদ্রব প্রতিরোধের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হইয়া যাইবে। মিস্টার পোলক নিমেষ মধ্যে বিপদের গুরুত্ব উপলব্ধি করিয়া কয়েকজন সঙ্গীসহ বৃক্ষ নেতার ন্যায় সকলের সম্মুখে গিয়া উচ্চস্বরে কহিলেন, নিরুপদ্রব প্রতিরোধীদের শেষ লক্ষ্য জোহানেসবার্গ যাত্রা নহে, জেলে প্রবেশ করাই তাহাদের উদ্দেশ্য। অতএব আপনারা শান্ত হোন। মেষপালের ন্যায় যাত্রীসঙ্গ তাহার অঙ্গুলি সংকেতে ফিরিল। মিস্টার পোলক পুলিশ দলের সাহায্যে যাত্রীগণকে ট্রেনে তুলিয়া দিলেন এবং নিজে প্রথম শ্রেণিতে উঠিলেন। ট্রেন সাউথ টাউনে পৌঁছিলে মিস্টার পোলক কর্তৃপক্ষের আদেশে গ্রেফতার হইলেন। এইখানে ধর্মঘটকারীগণকে আট ঘণ্টা কাল হাজতে, অনাহারে আটক রাখা হইল। তৃষ্ণায় আমাদের ছাতি ফাঁটিয়া যাইতেছিল। তাহাদের স্ত্রী-পুত্রগণ যাত্রার প্রারম্ভে যাহারা সাউথ টাউনে মিস্টার ক্যারেন বার্কের অধীনে ন্যাস্ত হইয়াছিল। স্টেশনে দেখা করিতে আসিলে পুলিশ প্রহরীরা বাঁধা দিল। ট্রেন দুই মিনিটের অধিক স্টেশনে দাঁড়াইল না।

ধীরে ধীরে অন্তর্হিত হইল। সে বিদায়ের দৃশ্য কি করুণ! এইরূপে নিরুপদ্রব প্রতিরোধী দলের বিরাট অভিযান পরিসমাপ্ত হইল। ইউনিয়ন কর্তৃপক্ষ বুঝিলেন ভারতীয়গণের দৃঢ়তা, সহনশীলতা ও একাগ্রতা কিরূপ অদম্য। শ্রীযুক্ত গান্ধী ধপসরায়ত্ত আদালতে বিচারককে সম্বোধন করিয়া কহিলেন নিশিপুর যাত্রীদলকে সঙ্গে লইয়া ট্রান্সভ্যালের সীমায় পদার্পণ করিবার পূর্বে আমি অন্তর্বিভাগীয় সচিবকে সময় থাকিতে আমার সংকল্প জানাইয়াছিলাম এবং কোন তারিখে সীমান্ত অতিক্রম করিব তাহাও ধপসে রাস্ট্রের ইমিগ্রেশন অফিসারকে পূর্বেই জ্ঞাপন করিয়াছিলাম। বর্তমান ঘটনা ট্রান্সভালে কোন ব্যক্তি বিশ্বের লুকায়িত~ বিশেষে লুকায়িত প্রবেশ চেষ্টার সহিত ভুলিত~ ভুলিত হইতে পারে না। বরং বলিতে পারি যে, ট্রান্সভালে আসিয়া অবধি আমি বরাবরই ব্যক্তি বিশেষের লুকায়িত প্রবেশ চেষ্টায় ও বেআইনি বসবাস প্রয়াসে বাঁধা দিয়া গভর্নমেন্টকে সাহায্য করিয়াছি। এক্ষেত্রে আমি জানিয়া শুনিয়া বেআইনি কাজ করিয়াছি। আমি জানিতাম যে ইহাতে সমূহ বিপদের সম্ভবনা। এমনকি আমার সহকর্মীগণকেও প্রভূত ক্লেশ সহ্য করিতে হইবে। ইহাও জানি যে আমরা অসহ্য যন্ত্রণা ভোগ না করিলে গভর্নরের তথা ইউনিয়নবাসীগণের বিবেক বুদ্ধি জাগ্রত হইবে না। আমি আইন ভঙ্গ করিয়াছি বটে কিন্তু এখানকার আইন মান্যকারী প্রকতস্থ নাগরিকের অধিকার দাবী করিতেছি। বিচারক শ্রীযুক্ত গান্ধীকে পনেরো মাস কারাবাসে পাঠাইলেন। তাহার সহযাত্রী শত শত ভারতীয় কঠোর কারাগারে নিক্ষিপ্ত হইল। ফলে দক্ষিণ আফ্রিকায় ভারতবর্ষে ও ইংল্যান্ডে শ্রমিক সম্প্রদায় কঠোর সমর্থনকারীগণ তুমুল আন্দোলন তুলিলেন। ডাব্রানে~ ডারবানে, জোহানেসবার্গে ও দক্ষিণ আফ্রিকার অন্যান্য শহরে ভারতীয় অধিবাসীগণের বিরাট সভায় ইউনিয়ন কর্তৃপক্ষের নিন্দাবাদ তীব্র ভাষায় প্রচারিত হইতে লাগিল। কয়লা খনির শ্রমিক দলের দেখাদেখি নেটালের ইক্ষুক্ষেত্রসমূহে চুক্তিবদ্ধ শ্রমিকেরা ধর্মঘট করিয়া কাজ ছাড়িতে প্রবৃদ্ধ হইল। তাহাদিগকে দমন করিবার জন্য স্বেচ্ছাধারী~ স্বেচ্চাধিকারীগণ পশুবল প্রয়োগ করিতে পশ্চাৎপদ হইলেন না। ধর্মঘটকারীগণেরও কয়েকজনকে তাহারা বন্যপশুর মতো গুলি করিয়া মারিলেন। অনেকে গুলির আঘাতে আহত হইল।

ভারতবাসীর হৃদয়কন্দরে মর্মন্তুদ বেদনার আক্ষেপ অনুভব করিয়া উনিশশো তেরো খ্রিষ্টাব্দে চব্বিশে নভেম্বর মাদ্রাজে মহাজন সভার প্রদত্ত অভিনন্দন পত্রের উত্তরে নিম্নলিখিত মর্মে সহানুভূতির স্নিগ্ধ ধারা ঢালিয়া দিলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভারতীয়গণ তাহাদের ধারণামতে অন্যায় ও বিদ্বেষজনক আইনসমূহের বিরুদ্ধে নিরুপদ্রব প্রতিরোধ ঘোষণা করিয়া প্রতিকার ব্যবস্থা নিজেদের হাতেই লইয়াছেন। আমরা ঘুরে দাঁড়াইয়া শুধু প্রতিদ্বন্দিতার সন্দর্শন করিলেও উল্লিখিত আইন সমূহে সম্মন্ধে কাগজের সহিত একমত না হইয়া থাকিতে পারি না। তাহারা ইচ্ছা করিয়াই আইন ভঙ্গ করিয়াছেন। উহার ফলে তাহারা দণ্ডিত হইবেন জানিতেন। তথাপি সম্পূর্ণ সাহসের ও ধৈর্যবলে তাহারা সহ্য করিতে তাহারা প্রস্তুত করছিলেন। এই ব্যাপারে সারা ভারতের গভীর ও জ্বলন্ত সহানুভূতি তাহারা লাভ করিয়াছে। শুধু ভারতের নহে আমার ন্যায় যারা~ যাহারা ভারতবাসী না হইল ভারতীয়গণের প্রতি সহানুভূতিসম্পন্ন। তাহাদেরও হৃদয়তন্ত্রে সমবেদনায় করুণ সংগার উঠিয়াছে। অধুনা কিন্তু ববস্থা বড় সংগীন হইয়া দাঁড়াইয়াছে। আমরা এ অনুযোগ বহুলভাবে প্রচারিত হইতে দেখিয়াছি। আমরা এ সঙ্গত বহুলভাবে প্রচারিত হইতে দেখিয়াছি এবং দক্ষিণ আফ্রিকার নিরুপদ্রব প্রতিরোধী দলের প্রতি এমন আচরণ করা হইয়াছে যাহা কোনো সভ্য রাজ্যে এক মুহূর্ত সহ্য করা চলে না। দক্ষিণ আফ্রিকার দায়িত্বসম্পন্ন গভর্নমেন্ট

কোন কোন বিষয়ে বুদ্ধিমানের মতো বিচার করেন নাই। বর্তমানে প্রকৃত অবস্থা এই। এখন দক্ষিণ আফ্রিকার গভর্নমেন্ট যদি ভারতবাসীর চোক্ষে অথবা পৃথিবীর সমুক্ষে আপনাদের নির্দোষিতা প্রতিপন্ন করিতে চান তাহা হইলে নির্ভীক সদস্যগণের সমবায়ে গঠিত কমিটির দ্বারা অপক্ষপাত তদন্তের ব্যবস্থা করাই একমাত্র পন্থা। তদন্ত কমিটিতে ভারতীয়গণের প্রতিনিধিও থাকা চাই। তবে যে সদস্যগণ অনুযোগসমূহের সম্মন্ধে সম্পূর্ণ

ওই অভিমত জোরপূর্বক জানাইতে ইতঃস্তত করি নাই। আপনারা নিশ্চিন্ত থাকিবেন যে, ভারত গভর্নমেন্ট এই প্রস্তাব ব্রিটিশ গভর্নমেন্টের নিকট নির্বন্ধ সহকারে উত্থাপন করিতে পশ্চাৎপদ হইবেন না। উদয়নিতায় লর্ড হর্ডিঞ্জের এ সমবেদনাপূর্বক নির্ভীক বক্তৃতায় তাহার মহাদন্তকরণের প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। তাহাকে ধন্যবাদ জ্ঞাপনার্থে উনিশশো তেইশ তেরো খ্রিষ্টাব্দের পনেরেfই ডিসেম্বর ভারতীয় দক্ষিণ আফ্রিকা লীগের উদ্যোগে মাদ্রাজে এক সাধারণ সভা আহূত হয়। মাদ্রাজের লর্ড বিশপ ওই সভার সভাপতিরূপে বক্তৃতার উপসংহারে বলেন উৎপীড়নের প্রতি ঘৃণা প্রকাশ

আমি প্রশ্নবিদ্ধ কর্তব্য বলিয়া মনে করি। আমি খ্রিষ্ট ধর্মাবলম্বীরূপে কয়েকটি কথা কহিব। যাহারা আপনাদিগকে যীশুখ্রিষ্টের শিষ্য বা পদানুবর্তী বলিয়া পরিচয় দেয় তাহারাই দক্ষিণ আফ্রিকায় ভারতীয়গণের উপর নিষ্ঠুর অন্যায় আচরণ করিতেছে শুনিয়া বার বার আমার হৃদয়ে অধিকতর ঘৃণা জন্মিয়াছে। উৎপীড়ণ সর্বত্র ঘৃণার হউক। বিশেষত যখন কোনো খ্রিষ্টান আপনার ধর্মনীতি অমান্য করিয়া প্রভু খ্রিষ্টের প্রদত্ত শিক্ষা ও আদর্শ ভুলিয়া অপরকে উৎপীড়ন করে তখন তাহা দ্বিগুণ দোষাবহ। হৃদয়ে দারুণ ব্যথা অনুভব করিয়াও আমি স্পষ্ট স্বীকার করিতেছি যে, শ্রীযুক্ত গান্ধীকে যাহারা জেলে পাঠাইয়াছে তাহারা আপনাদিগকে খ্রিষ্টান বলিয়া পরিচয় দিলেও তাহাদের তুলনায় আমার চক্ষে শ্রীযুক্ত গান্ধী ক্রুশবিদ্ধ পরিত্রাতারও যোগ্যতর প্রতিনিধি। কারণ তিনি ন্যায় ও কৃপা লাভের নিমিত্ত ধৈর্য বলে উৎপীড়ন সহ্য করিতেছেন। ইহার উপর টিকা নিষ্প্রয়োজন। অন্যদিকে লর্ড এমফিলের নেতৃত্বে লন্ডনের দক্ষিণ আফ্রিকা ব্রিটিশ ইন্ডিয়ান কমিটি নিরুপদ্রব প্রতিরোধী দলের নির্যাতন কাহিনি নিয়ত বিলাতে প্রচার করিতেছিলেন। ফলে বিলাতের কর্তৃপক্ষ আর নিশ্চিন্ত থাকিতে পারিলেন না। তাহাদের নির্দেশমতে

সভাপতিত্বে সংকল্পিত কমিশন গঠিত হইল বটে কিন্তু উহার সদস্য নির্বাচন ভারতীয়গণের পছন্দমত না হওয়ায় তাহারা কমিশনকে আদৌ আমল দিবেন না স্থির করিলেন। এই সময়ে দয়ার অবতার যীশুখ্রিষ্টের একনিষ্ঠ সেবক ধর্মপ্রাণ রেভারেন্ড মিস্টার এন্ড্রু ও রেভারেন্ড মিস্টার পিয়ারসন দক্ষিণ আফ্রিকায় উপনীত হইয়া বিপন্ন ভারতীয় দলের দুর্দশা মোচনে স্বততপরত সচেষ্ট হইলেন। তাহাদের অক্লান্ত পরিশ্রমে আবার শান্তি মন্দাকিনী নামিয়া আসিল। চলমান কমিশনের সদস্যগণ ভারতীয় দলের সম্পূর্ণ অনুকূল মন্তব্য প্রকাশ করিলেন। ফলে উনিশশো চৌদ্দ খ্রিষ্টাব্দে ইউনিয়ন গভর্নমেন্ট ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট বা ভারতীয় মুক্তি অ্যাক্ট বিধিবদ্ধ করিয়া সকল মনোমালিন্য মুছিয়া দিলেন। মূল্যকরণ গ্রহীত হইল, ইমিগ্রেশন আইনে জাতিগত বৈষম্য উঠিয়া গেল, হিন্দু মুসলমানের বিবাহ বৈধ লইয়া বলিয়া কর্তৃপক্ষ স্বীকার করিলেন। ভারতীয়গণের বিষয়-সম্পত্তি সরকার অধিকার ন্যায়সঙ্গত আইন বলে বজায় রাখিবার ব্যবস্থা হইল। ইহা ছাড়াও জেনারেল স্মার্ট শ্রী শ্রীযুক্ত গান্ধীকে পত্র লিখিয়া জানাইলেন যে ভারতীয়গণের অসুবিধাজনক অবশিষ্ট অনুযোগগুলির প্রতিকার ব্যবস্থা তিনি ক্রমশ করিবেন। শ্রীযুক্ত গান্ধী

নিরবচ্ছিন্ন নির্যাতন অকাতরে সহ্য করিয়া ত্যাগ দিয়া গান্ধী দেশবাসীকে যে মহৎ শিক্ষা দিলেন জগতে যে উচ্চাদর্শ প্রতিষ্ঠা করিলেন তাহার তুলনা ইতিহাসে দুর্লভ। তাহার প্রদর্শিত আত্মনির্ভরতা আলোক ছটায় দিগমবলায় উদ্ভাসিত হইয়াছিল। তাহার আদর্শে থনী, দরিদ্র, ইতর, ভদ্র শিক্ষিত, অশিক্ষিত সকল ভারতবাসীর হৃদয়ে পরতে পরতে স্বজাতি প্রীতির মধুর রাগিনী মোহন ছন্দে বাজিতেছিল। উমা আমার যে ভাই তোরা সবাই। তোমার রাখাল, তোমার চাষী। কর্মবীর গান্ধী বুঝিয়াছিলেন ভারতীয়গণের প্রাণে এ দেশাত্মবোধ জাগাইতে না পারিলে তাহাদের পক্ষে দক্ষিণ আফ্রিকায় তিষ্ঠান দুঃসাধ্য হইবে। তাই তিনি স্ব স্ব সহস্র বিপদ শিরে লইয়া নিরুপদ্রব প্রতিরোধের অগ্নিপরীক্ষায় প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে তাহার শত শত অনুচর সে প্রচণ্ড অনলে ঝাঁপ দিল। তাহাদের মধ্যে কেহ কেহ যে প্রাণ ত্যাগ করে নাই এরূপ নহে। কুপারি ফালিয়াম্মা নাম্নী এক বীরবালা নিরুপদ্রব প্রতিরোধে যোগ দিয়াছিল। তাহার সম্মন্ধে শ্রীযুক্ত গান্ধী বলেন. সরল বিশ্বাসবতী বালিকা জানিত না যে নিরুপদ্রব প্রতিরোধ কি। উহার ফলে সমাজের কি কল্যাণ হইবে তাহাও সে অবগত ছিল না। তবে আত্মীয়স্বজনের জন্য সে অসীম উৎসাহে মাতিয়াছিল। জেলে গিয়াছিল। জেল হইতে যখন বাহির হইয়া আসিল তখন তাহার শরীর ভাঙিয়া পড়িয়াছে। বেচারা কয়েকদিনের মধ্যেই প্রাণ ত্যাগ করিল। হরবর সিং নামে জনৈক দীর্ঘকায় বৃদ্ধ হিন্দুস্থানী নিরুপদ্রব প্রতিরোধী দলের সহিত মিশিয়া জেলে গিয়াছিল। তখন তাহার বয়স পঁচাত্তর বৎসর। শ্রীযুক্ত গান্ধী তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি আসিয়াছিলে কেন? বৃদ্ধের দুই চক্ষু সহসা জ্বলিয়া উঠিল। সে মুহূর্ত অবলম্ব~ মুহূর্ত মাত্র বিলম্ব না করিয়া সগর্বে কহিল, তাতে কি আসে যায়। আপনি কি জন্য লড়িতেছেন আমি জানি। আপনাকে মুণ্ডকর দিতে হয় না। আমার ন্যায় চুক্তিমুক্ত শ্রমিকগণকে উহা দিতে হয়। আমার পক্ষে ইহা অপেক্ষা গৌরবের মৃত্যু আর কি আছে? এই নির্ভীক বৃদ্ধ ডারবান কারাগারে প্রাণত্যাগ করে।

কিন্তু এ সকল শোকের স্মৃতি কি কখনও মুছিবে? শ্রীযুক্ত গান্ধী নিজেও বড় কম নির্যাতন ভোগ করেন নাই। তিনি তিনবার জেলে গিয়াছিলেন, প্রথমবার গ্রেফতার হইবার অব্যবহিত পূর্বে তিনি সংবাদ পাইলেন তাহার কণিষ্ঠ পুত্রটি মৃত্যু শয্যায় শায়িত। যদি শেষ দেখা দেখিতে চান তো এখনই তিনি পল্লী অভিমুখে রওনা হউন। দৃঢ়গত গান্ধী অবিচলি~ অবিচলিত চিত্তে কহিলেন, পুত্রের জীবন রক্ষার ভার শ্রী ভগবানের ক্রোড়ে অর্পণ করিয়া আমি জোহানেসবার্গে চলিলাম। কারণ পুত্র অপেক্ষা আমার জাতি বড়। জোহানেসবার্গে স্বজাতীয়গণ আমার প্রতীক্ষায় বসিয়া আছেন। করুণাময় ভগবান তাহার প্রার্থনা শুনিয়াছিলেন। দ্বিতীয়বার জেলে অবস্থানকালে তিনি তারে সংবাদ পাইলেন যে তাহার পত্নীর জীবনের আশা প্রায় নাই। জেল পরিদর্শনকারী ম্যাজিস্ট্রেট তাহাকে পুনঃ পুনঃ অনুরোধ করিলেন আপনি জরিমানা দিয়ে মুক্তি লাভ করুন। স্নানের সময় পত্নীর পার্শ্বে দাঁড়িয়ে বসিয়া সেবা শুশ্রুষা করা আপনার অবশ্য কর্তব্য। স্থির প্রতিজ্ঞ গান্ধী বিনীতভাবে অসম্মানের~ অসম্মতি জানাইয়া কহিলেন, আমি হাল ছাড়িলে সব বানচাল হইয়া যাইবে। পরে সরকারি আদেশে মুক্তি লাভ করিয়া শ্রীযুক্ত গান্ধী আবার গ্রেফতার হইলেন। এবার ইচ্ছা করিলে মামলা মূলতুবি রাখিবার জন্য দরখাস্ত করিতে পারিতেন। কিন্তু তাহা তিনি করিলেন না। ট্রান্সভাল গভর্নমেন্ট তাহাকে জেলে পাঠাইতে সমোৎসুক হয়ে জানাইয়া জানিয়া তিনি তৎক্ষণাৎ অন্তিম শয্যায় শায়িতা পত্নীর নিকট বিদায় লইলেন। সেই মর্মন্তুদ

কয়েক মাস জেলে গিয়াছিলেন, কারাগারের কঠোরতায় গত্যন্তর করিবার উদ্দেশ্যে কর্মবীর গান্ধী অপর দুইটি শিশু সন্তানকেও আন্দোলনে টানিয়া লইয়াছেন। পাঠক মনে করিবেন না তিনি স্ত্রী-পুত্রের প্রতি নিতান্ত কঠোর। তাহার তুল্য পুত্র বৎসল পিতা, পত্নীপ্রিয় ভরদ্বাজ সংসারে কয়জন ব্যক্তিকে পাওয়া যায়? তিনি একদিকে যেমন পুলিশ কঠোর অন্যদিকে তেমনি করাক পেল

হম আয়না একটু গল্প করি মৌরী অমনি পিল পিল করে কুমুদের পাশে বসতে সাহস পায় না কত বই পড়ে কোন লেখাপড়া শেখে মৌরি তো মূর্খ কুমুদের গা ঘেসে বসতে লজ্জা করে না বুঝি কিন্তু কোনদিন মেয়েটা যেন কেমন বাবা বলে ও বেটি হচ্ছে রায় পাড়ার বাগ মৌরী ও মাঝে মাঝে তাই ভাবে পাগলী বটে কুমুদীটা না হলে মৌরীকে জড়িয়ে ধরে এমন আদর করে? নাকি নিজের মাথার বেনির ফুল করা ফিতে দিয়ে সাজিয়ে দেয়। কুমুদিকে পেলে মৌরি ও যেন কেমন হয়ে যায় মায়ের কথা মনে পড়ে, মা ও এমনি সাজাতে ভালোবাসত মৌরীকে গলাটা জড়িয়ে ধরে আদর করতো সব এখন মনেও পড়ে না ভালো করে। তবু যতটা মনে আসে ততটা ভেবে মনের ভেতরটা একটা নদীর উথাল পাথাল করে সেই সময় কুমুদিকে কাছে পেলে কিচ্ছু আর যেন মনে থাকে না মৌরীর জড়িয়ে ধরে সপাতে গোটা গাঁয়ের আরও কত মানুষের সাথে কুমুর ভাব কুমোর পাড়ার কোন মেয়েটা বিদ্যালয়ে যায় না, বাউরি পাড়ার কোন ছেলেটা দারুণ ঘুড়ি বাড়াতে পারে সাঁতার কাটে কিন্তু পেটের দাই বামন বাড়ির কি দত্ত বাড়ির বাগাল হয়েছে সব খবর কুমুর জানা চাপাতের বাড়িতে গোবর দিতে আসে যে বেতার মা তারও যত রাজ্যের সুখ দুঃখের গল্প কুমুর সঙ্গে সেই জন্যই চাপার মা তেমন সুনজরে দেখেনা কমুকে সন্দেহ করে বলা যায় না উসকে দিলেই হল একই তো বেতার মায়ের নানান বাহানা কাল এটা দাও আজ সেটা দাও এসব তো ই আছে

বেতার আবার বাবা কাকা কেউ কোথাও নেই বালিপুর বাজার থেকে রাতে একলাই বাড়ি ফিরছিল যাত্রা শুনে নেশাও করেছিল একটু আধটু রাজার পাঠটাই বেশি পছন্দ হয়েছিল সে

ওঝাদের পায়েও পড়েছিল বেতার মা। পাশা নতুন বাড়িটা বিক্রি করে বাঁচানো যায়নি বেতার বাবাকে। ওঝারা যখন হাল ছেড়ে পালালো তখন ভোর হয়ে গেল মদনপুর হাসপাতালেও পৌঁছেছিল পাড়ার ছেলেরা কিন্তু তখন আর সময় নেই গায়ের রংটাও বদলে গিয়েছিল বেটার বাবার হার-জির জিরে বেতার মাত্র একটাই ছেড়া প্যান্ট তালি দিতে দিতে pocket দুটোর একটাও এমন মুখ খোলা সেই ছেরাই রয়ে গেছে আর সেই নিয়েই বোধহয় বেচারির একটু মনে কষ্ট । গাছের ঝাঁটা পাখির পালক আর বকুল বিচি pocket রাখা তার হয় না কুমু সবই দেখতে পায় এইসব বুজতে পারে এদের কার জন্য কি করবে বুঝতে পারে না নিজের বাড়িতে ভাইটারও জামা প্যান্ট বেশি নেই একটাই একটু ভালো আছে তেমন। সেইটা পড়েই না হলে বেতার জন্যে বেতার মায়ের জন্যে ও হাজার রকম ইচ্ছে ঘুরপাক খায় কুমুর মাথায় চাপার মায়ের ও লোভ বেতার উপর প্রায়ই বলে আরেকটু বড়লোক হলেই বিয়ে দেবে তার মা আমাদের ঘরের থাকবে খাবে ভাবনা নেই তো বেতাকে পেলে আরও দুটো গাই গরু কিনব ভেবেছে। বেতার মায়ের আকাল পাশের বাড়ির জানালায় বসে কুমু সবই শুনতে পায়। ভূগোলের পড়া মুখস্ত হতে চায় না পৃথিবীটা কেন জানি বনবন করে ঘোরে কিন্তু ভালো লাগে না তার বই ছেড়ে পুকুরপাড়ের লেবু তলায় গিয়ে দাঁড়ায় অমনি মনে পড়ে যাই দিদিটার কথা। আহারে দিদিটা দারুন ভালোবাসতো লেবু ফুলের গন্ধ

দুধারে একটা গাই গরু ও তিনটি হাঁসও আছে বাড়িতে ওরা কেন জানি ভয় পায় না খুব ঘাটে গিয়ে দাঁড়ালেই প্যাক প্যাক করে পায়ের কাছে এসে দাঁড়ায় গায়ে কেমন হাতে কেমন ব্যয়পিন থাকে দুটি ভাত পেলে হাঁসেরাও কি খুশি হয় কুমু জানে মন ভালো থাকলে জানলায় বসে গান করে তখন আবার কি মজা কোত্থেকে একটা দোয়েল পাখি এসে চুপটি করে বসে থাকে পেঁপে গাছের ডালে একদৃষ্টে চেয়ে থাকে কুমুর দিকে মানে লেজ নাড়ায় দারুন লাগে তখন দেখতে, লেজ নাড়ানোটা কুমু একাই এসব দেখে কাউকে দেখাতেও ইচ্ছা করে না। মাঝে মাঝে রাগ হয় মনে আহারে এই যে ছোট্ট কানক জেলেরা চাষের ক্ষেত ছোট পুকুর বকুলতলা এই যে এইটুকুন বাড়ি বাতাবি লেবুর গাছ পেঁপে তলা সারাদিন এখানে কত মজা কাঠবেড়ালির ছোটাছুটি ছাগলছানা ডিগবাজি শিশি গাছের মাথায় ফিঙে পাখির ঝাঁক আরো কতকি এইসব কেন মা-বাবা দিদিমণিরা দেখতে পায় না নেম ফুলের গন্ধে দিদির কথায় মনে পড়ে না মায়ের কেন হাঁস পুকুরের জলে মেঘের ছায়া দেখে বাবা বলে না দেখে যা কুমু অসাল কেমন আকাশ্টা তাই এই সব দেখে এইসব ভাবলে কুমুর আজকাল বড্ড মন খারাপ হয়ে যায় মায়ের সাথেও কথা বলে না ভালো। বাবার উপরেও হাজার অভিমান বিদ্যালয়টি ও একদিন দারুন চুপচাপ থাকে। লোকটির ছিমটি কাটে লোকটি তাও মুখ ফেরায় অংকের দিদিমণি বিদ্যালয়ে এসে ঢোকেন যখন বাড়াতেও নেম ফুলের চাষ মিষ্টি দোয়েল পাখিটার কথা মনে পড়ে যাই বিদ্যালয়ে বসে এক একদিন যেন সে লেজ নাচাচ্ছে পাখিটা পেঁপে গাছের ডালে হয়তো দুদিন দুপুরটা কখন নেহাতি রোদ্দুর দিয়ে ছুটির দিনগুলো কি আশ্চর্য দিদিমণিটা এসব দেখতে পাচ্ছে না কেন রোল কলের খাতা খুলে শুধু বলছেন কুমতি রায় অমনি চমকে ওঠে কুমু তাড়াতাড়ি যে হাই বসে পড়ে কুমু টুশি আম গাছের তলায় আর বামুনদের নিতাই ওরাও টোটো করে বেরিয়ে থাকে কুমুকে দেখলেই হয় দুজনেই সমবয়সী হয় ওরা বারুইপুরের ছেলেদের বিদ্যালয়ে পড়ে। বিশেটা এক বছর ফেল করে সপ্তম শ্রেণীতেই আটকে আছে নিতাই তা প্রতিবছর প্রথম হয় কুমু বলল তোদের ছুটি পড়েনি গরমের বিশেটা যেন আকাশ থেকে পড়ল

বৃষ্টিতে ভিজবো ball খেলে কাদা মেখে বাড়ি ফিরব তবেই না ছেলে আর মেয়েরা কুমু সহজে ছাড়ার মেয়ে নয় সঙ্গে সঙ্গে বলে মেয়েরা প্রচুর বৃষ্টিতে ভিজতে জানে না বল খেলতে পারেনা থাক ছাড় আর মেলা বকিস না। বেশের যেন মেয়েদের উপর খুব মেয়েরা সুকস্তবিদদের

কিছু একটু হলেই ফোসফোস করে কেঁদে দেয় ছোড়দিটাকে তো দেখি থাক ছাড় ছোড়দির মতো সবাই না কুমু দু'রকম দুটো হার ছেড়ে ভেবে দেখল রুখে দাঁড়াবে তাকে বললে নিতাই তো class প্রথম হয় বল দেখি একটা অনুমোদন দেখি কেমন ছেলে হয়েছিস তুই দেখি খুবই এত ফটফট করছিস কেন রে কুশি আম গাছটাই ওঠ তাহলে বুঝবো অনু বললেই কি তর্ক নিতাই ওর পকেট থেকে আম ছাড়ানোর একটা ছুরি বের করে বললে এইটা একেবারে নতুন চার টাকা নিয়েছিলেন দিয়ে দেবো তোকে এক্ষুনি অনু আর অন্য কথায় গেল না হাতের সাথে পিঠে ঝুলছিল তার দুটো বেনি সেই দুটোকে মাথার উপর তুলে দিব্বি কেমন বেঁধে ফেলল সঙ্গে সঙ্গে

বসে পড়লো গাছের তলায় বিশে অনু এবার হেসে উঠল খিলখিল করে নিতাই সত্যিই যেন মুসড়ে পড়েছে আইপাতেই কুমু দিয়েছে ছুরিটা এখন ওটা তুলে নিয়ে পকেটে রাখা উচিত হবে কি বুঝতে পারছে না এই প্রথম সমবয়সী একটা মেয়ের কাছে গায়ের ডাক সহিতে বিশে হেরে ভূত হয়ে গেল বলা যায় না football খেলায়ও হয়তো মুখে চুনকালি পরে ছেলেদের নিতাই শেষ পর্যন্ত সঙ্গেই করে ফেলল কুমুর সঙ্গে তুই মাঝে মাঝে অংকটা দেখিয়ে দিবি আমাকে সত্যি বলছি রে পাটিগণিতে আমি বড্ড কাঁচারে কুমু বিষুও হতাশ হয়ে বসে পড়লো এবার ডান হাতের তালুতে কপালের ঘাম মোছে। তারপর কাঁচ পোকার চিরটা ভুরুর মাঝখানে আটকে দিয়ে বলে দুষ পাটিগণিতে অত ভয় কিসের জলের মতো সোজা আসিস যখন খুশি দেখতে দেখতে

ঝড়ের দিনে সেই যে একদিন একটা খরগোশেষে জুটে ছিল বাড়িতে সেটাও ক'দিনে বেশ বন্দী হয়ে পড়েছে হাঁস পুকুরটাও টলটল করছে জলে উঠনের শিউলি গাছটাও সাদা মুড়ির মতো পড়ে আছে মাটিতে হঠাৎ সেদিন ভোরবেলা ফুলের গন্ধে ঘুম খেয়ে গেল ঘুম ভেঙে শিউলি গাছের গোড়ায় বসে ফুল কুড়াচ্ছে ইচ্ছেমতো বরং